দোকানের সামনে অটো আছে দুটো বাইক আছে কয়েকটা একজন লোকও আছে।

সবুজ রঙের শাড়ি পরা একজন মহিলা আছে।

ডায়রি গুলোর মধ্যে ঠাকুরের ছবি আঁকা আছে পাশে কালো রঙের একটি চেয়ার আছে।

এটা সম্ভবত একটা ব্যাংক যেখানে বড় করে নীল কালার এর সাইনবোর্ড এ এস_বি_আই লেখা আছে পাশে লেখা আছে ই-কর্নার ।

এর পাশে অনেক দুকান টুকান আছে।

নীচে তিনটা বাইক আছে দুটো অটো আছে এবং দুজন লোক আছে।

একটা ছেলে সাইকেল নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে।

এটা সম্ভবত কোন একটা অফিসের -এর ছ--

তার মধ্যে লেখা আছে কোকাকোলা এবং এর ভিতরে অনেকগুলো কোলড্রিংস আছে থামসআপ স্প্রাইট অনেক কিছু।

ছেলেটির পাশে আরো কয়েকজন ছেলে আছে যারা জিম করছে।

একেক জন একত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন এবং একেক জন একেক ধরনের কাজ করছেন।

যেখানে অনেকগুলো বাইক সাজিয়ে রাখা আছে এবং অনেকগুলো গাড়ি সাজিয়ে রাখা আছে।

অল টাইপস অফ মর্ডান ফুডস আর অ্যাভেলেবেল হেয়ার ।

একটা ছোট মূর্তি মতো আছে আবার বড় বুদ্ধের মূর্তি আছে ভেতরে বুদ্ধদেব কালো রঙের পোশাক পরে আছেন।

মূর্তিগুলো সাদা রঙের তাদের গলায় হলুদ রঙের মালা আছে দু তিনটে।

পাশে একটা বড় ফুলদানি আছে পেছনে সাদা রঙের দেওয়াল আছে দেওয়ালে সাদা রঙের সুইচ বোর্ডও আছে।

এটা দেখে মনে হচ্ছে যে এখানে কোন আর্ট কম্পিটিশন চলছে।

এখানে মাস্ক পরে একজন সম্ভবত দিদিমনি দাঁড়িয়ে আছে।

এটা সম্ভবত কোনও মালার দোকানের ছবি যেখানে একটা বড় মালা ঝুলছে লাল রঙের হলুদ রঙের এবং নীল রঙের।

পাশে একটা টাওয়েল রাখা আছে এবং তার পাশেই দুই তিন জন লোক দাঁড়িয়ে আছে।

সঙ্গে কালা পর্দা আছে।